still now এখনো বেলা টি-টোয়েন্টি এখনো test এ তারা খুবই দুর্বল। oneday তে তারা খুবই স্বাচ্ছন্দে আসবে এটা এটার পিছনে আমি অবশ্যই credit দিবো মাশরাফি মুর্তজা কে তাদের বাংলাদেশের খেলাটা খেলিয়ে নিয়ে আসতে । এখনো কিছু কিছু নতুন, নতুন আমি বলবো না কারণ বর্তমানে যারা এখন ভালো খেলতেছে লিটন দাস তারপর সৌম্য সরকার। এ রকম যারা player আসেলে যারা খেলোয়াড় আসে আসলে খুবই ভালো খেলে। কিন্তু তারা আসলে contniously খেলার from টা ধরে রাখতে পারেনা। এটাই হচ্ছে তাদের বড় দুর্বলতা। হ্যাঁ হ্যাঁ এবং আমি একটা জিনিস notice করছি আমি প্রচুর খেলা দেখতাম আগে, এখনো দেখি, সময় পেলেই দেখি।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 continuously ধরো একটা from একটা player এর স্বাভাবিক right থাকবে, স্বাভাবিক কিন্তু সেখানে দুই তিনটা match যদি সে খারাপ খেলে তখন তার উপর একটা mentali চাপ দেওয়া হয় manegement থেকে। so আমি মনে করি যে player আসলে কিছুই না player রা just একটা show off । এখানে show off করে আসলে management হচ্ছে মূল চাবিকাঠি বাংলা দেশ দলের মানে player দের ব্যক্তিগত মতামত নেওয়ার কোনো সুযোগ থাকে না। এখানে সম্পূর্ণ দায়ভার management এর, তো management যেভাবে চায় সেভাবে দলটাকে সাজায় সেভাবেই করে। একটা player যখন off form এ থাকে তখন তাকে mentally torture করা হয়। কথা বলা হয় তখন সে আর আসলে continuously সে form এ ভাবে,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 কষ্ট করে তাদের career টাকে ধরে রেখেছে তোমার কি মনে হয়?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 আমার মনে হয় ওরা ওদের career টা যেভাবে ধরে রাখছে, তাছাড়া হচ্ছে তাদের খেলার প্রতি যে বিশেষ আকর্ষণটা বা খেলা তারা যে ভাবে খেলতেছে, তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেবার কোন way নাই। কারণ তারা আপনার আপনি জানেন হয়ত বা তারা আমরা আমাদের বাংলাদেশের জন্য তারা পঞ্চপান্ডব বলে একটা কথা আছে। তারা আমাদের জন্যই আ আমাদের জন্যই কিংবদন্তি। জীবন্ত কিংবদন্তি তারা যদি না থাকে আমাদের বাংলাদেশ team টা যে বেশি একটা দূর আগাতে পারবে তাদের মধ্যে একজনের যদি না থাকে, কারণ হচ্ছে আমাদের বর্তমানে যে নতুন নতুন খেলোয়াড় গুলো আসতেছে,

তারা কিন্তু আসলে ঐরকম তারা আস্তো অথবা একটা ভালোই score করতে পারতেন যে কিন্তু কালকে জিনিসটা ধরে রাখতে পারতেছেনা। এখন আপনি যদি একদিন hundred একদিন একশো করেন তার পরের, পরের দিন আপনি যদি দশ রান করেন তাহলে সেটা কিন্তু তাহলে,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

হ্যাঁ আসলে হ্যাঁ আসলে, হ্যাঁ এরকমই হচ্ছে কারন তারা continuously from ধরে রাখতে পারতেছে না। যার কারণ ওই, ওই পঞ্চপান্ডবের উপরেই ভরসা করে দল আরো এগোচ্ছে আরো সামনে এগোবে, জানিনা তারা কত দিন support দিবে। তবে আশা করি ভালো কিছু খেলোয়াড় আসবে। নতুনদের internship দেওয়ার সুযোগ করে দিবে। তাহলে দলটা আরো উন্নত হবে, আরো শক্তিশালী হবে। তো বাংলাদেশকে নিয়ে আসলে বাংলাদেশের খেলা নিয়ে আসলে কথা বলে আমাদের শেষ হবে না। তবে শেষ সর্বশেষে একটা কথাই বলবো সেটা হচ্ছে বাংলাদেশ দলটাকে খুবই আমি পছন্দ করি। যে, cricket খেলাটা কে খুব পছন্দ করি, বাংলাদেশের খেলোয়াড়দের খুব পছন্দ করি, তাদেরকে support করি, তাদের খেলাধুলোর update নিয়ে, তাদের update সব সময় নেয়ার চেষ্টা করি। হ্যাঁ আমি হ্যাঁ ভাই আমি পছন্দ করি আমার দেশ হিসাবে অবশ্যই পছন্দ করি করতে হবে। যে জন্য সব সময় আমি আমার বাংলাদেশকে ভালবাসি, বাংলাদেশ cricket দলকে ভালবাসি, বাংলাদেশ cricket খেলা কে ভালোবাসি ভাইয়া।

সালামওয়ালাইকুম আলাইকুম ভাইয়া কেমন আছেন এইতো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই কি করতে ছিলেন

হ্যাঁ আমিও বসে আছি তো কি movie টুভি নাটক এগুলা দেখা হয়না হ্যাঁ মুভি দেখা হয় বিশেষ করে তামিললির এগুলো দেখা হয় আমার আপনার হ্যাঁ আমারও দেখা হয় যখন সময় পাই তখন দেখি আর কি তোকে কি কি ধরনের video বা ইয়ে দেখতে পছন্দ করেন আপনি আমি funny video বিশেষ করে cartoon গুলো দেখি আমি ছোট বাচ্চাদের মত না but আমার একটা তো ওদের সাথে আমিও দেখি cartoon তারপরে মিনা রাজু তারপরে মটু পাটলু এগুলোই দেখি আর বিশেষ করে shortflim facebook এ যেগুলা shortflim দেয় ওটা বেশি দেখি সবথেকে এমনি কোন ছবি দেখি না ওই সবগুলার দেখি খুব আপনি আচ্ছা আচ্ছা আমি আসলে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 আমি বুঝিনি

বই হ্যাঁ বই পড়া হয় মাঝে মাঝে আপনি বই পড়েন হ্যা আমি পড়ি মাঝে মাঝে আমার এমনিতেই গল্পের বই পড়তে খুবি ভালো লাগে আমার কাছে হ্যাঁ আমি পড়ি মাঝে মাঝে এমনিতেই গল্পের বই পড়তে খুবি ভালো লাগে আমার কাছে

গল্পের বই জি কোথায় ঘুরতে যাওয়া হয় ঘুরতে যাওয়া বলতে হ্যাঁ ঘুরতে যাওয়া আমি ঘুরতে পছন্দ করি অনেক ঘোরাঘুরি হয় আমি আসলে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি আমি আপনাদের চট্টগ্রামে গিয়েছিলাম একবার সিলেট গিয়েছি আহ টাঙ্গাইল ময়মনসিংহ তারপরে আহ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আমার নিজ জেলা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী

এতগুলা ঘুরার পর আপনি কি মনে হলো যে ঘুরায় কি আপনি অভিজ্ঞতা বাড়ছে নাকি কমছে হ্যাঁ অবশ্যই কেন না অভিজ্ঞতা বাড়ছে এবং

তাদের সংস্কৃতি গুলো কি কি তারা কি ধরনের entertainment করতে পছন্দ করে কি করে কি কি গান গায় বা কিভাবে তারা দিনে যারা দেখা যায় নাটক বা যাত্রাপালার আয়োজন করে বা বিভিন্ন যে অনুষ্ঠানের আয়োজন করে বা কি কি করে নাচ গান বা বিভিন্ন এলাকার অনুষ্ঠান এগুলো মোটামুটি আমার অনেক কিছু দেখা জানা হয়েছে বাজানো হয়েছে আর আপনি। হ্যাঁ আমারও ঘোরাঘুরি একদম পছন্দ বিশেষ করে আমি কয়েকদিন আগে আপনার হ্যাঁ আমার আর ঘুরা ঘুরি একদম পছন্দ যখন মন চাই আর বিশেষ করে আমি কয়েকদিন আগে এই মাসের প্রথম প্রথম না জানুয়ারি তে মানে দশ তারিখে না নয় তারিখে আমরা গেছিলাম প্রথমে চট্টগ্রামে রাঙ্গামাটি বান্দরবন সাজেক এই তিনটা থেকে গেছিলাম অনেক ঘোরাঘুরি করলাম ভালো লাগলো যাবে না আর ঘুরার চেয়ে এর চেয়ে বড় অভিজ্ঞতা আর কিছু নাই , এর গেছিলাম চট্টগ্রামে, ওই ইকো পার্ক দুইটা ঝর্ণা আছে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 এতগুলা কি একসাথে ঘুরে ফিরে আসে এসছেন না রাঙামাটি চট্টগ্রাম বান্দরবান একসাথে ঘুরে ফেলছেন একসাথে ওটা একসাথে ঘুরছি আর ওটার আলাদা ঘুরছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কতদিন কতদিন সময় লেগেছিল বা আপনি কতদিন ঘুরেছিলেন এই জায়গাগুলোতে আমরা দুইদিন ছিলাম full time দুইদিন

সেখানে আপনারা সাংস্কৃতিক বা বিনোদনের জন্য কি আয়োজন করেছিলেন আমাদের এখানে বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছিল অন্ধের হাড়ি পাতিল বল নিক্ষেপ তারপরে হচ্ছে যে আমাদের এখানে বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছিল অন্ধের হাড়ি তারপরে বল নিক্ষেপ তারপরে হচ্ছে যে আরো অনেকগুলো খেলা আয়োজন করা হয়েছিল তারা অনেকগুলো quiz করেছিল quiz আপনি কি কোন পুরস্কার পেয়েচেন এরকম কিছু আসলে আমি কোন পুরস্কার পায়নি আমি selfie নিয়ে ব্যস্ত এবং ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলম্ আমি আমি ওটা আচ্ছা আচ্ছা, আর সবাই video করছে ওটা দেখে আমরা নিজেরাই ছবি নিয়ে ব্যস্ত, করেছিলো সবাই ছবি টবি তুলতে এগুলা করতে ভালো লাগে বেশ তাইতো

বুঝতে পারছি এগুলাও একটা সাংস্কৃতিক মানে বিনোদনের একটা অংশ একটা বলা যায় হয়তো আপনি ছবিগুলো তুলে এনেছেন হয়তো বা কাউকে দেখাবেন বাড়ি তে পরিবারকে দেখাবেন যে কোথায় কোথায় ঘুরলেন হ্যাঁ এগুলো আমাদের ইন্টারটেইনমেন্ট এর একটা অংশ আহ যেটা বলছিলেন যে শর্ট ফিল্ম দেখেনযে কেমন দেখেন মানে কেমন ধরনের shortflim গুলা আপনার পছন্দ কি কি দেখেন shortflim উম shortflim বলতে funnyvideo গুলো দেখা বর্তমানে reels video গুলো একটু দেখা হয়

বাংলাদেশি short নাটক গলা এখন কম দেখা হয় আর বাংলা ছবি এগুলা তেমন দেখা হয়না যখন আমার এমবি থাকে না তখন ওগুলা দেখা হয়

আর যখন mb থাকে তখন ওই ছবিগুলো দেখা হয়না কারণ mb থাকলে পরে facebook ও গুলো দেখি time pass করি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো মানে আহ তো যখন ন ধরেন ছবি দেখেন কোন ধরনের ছবি মানে হিন্দি ইংলিশ বাংলা কোনটা দেখেন কোনটা পছন্দ আপনার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 আপনি কি কোনটা আপনার ভাল লাগে বেশি পছন্দ বলতে আমার আসলে ভাষাগত কোন ইয়ে নিয়ে পার্থক্য নেই আমি আসলে যেটা মানে মনে হয় যে এবার একটা ভালো হতে পারে একটু একটু trailer দেখে ভাল লাগতে পারে তাহলে আমি তাই দেখি খুব কম দেখি যেটা ভালো লাগে

মন খারাপ হলে মন খারাপ হলে আমার আসলে

ভোলার আশেপাশে তারপরে চর মধু আয় এগুলা এগুলা আসলে সুন্দর লাগে আমি আসলে এগুলোকে drone video দেখি আচ্ছা আচ্ছা সেটা কি আমি আসলে যে হটাৎ করে যে মনটা খারাপ হলে যে হটাৎ করে হেসে যাবো

এরপর আস্তে আস্তে না হয় যদি পশে একটু funny video একটা আছে তখন একটা হয় তখন একটু একটু দেখার চেষ্টা করি তাহলে দেখাতে পার এই আর কি । আমার যদি মন খারাপ হয় ফানি ভিডিও দেখি বিশেষ করে গান শুনি

আর বেশি sound বাড়াই দিলে কি মন ভালো হয় এইরকম হ্যাঁ sound বাড়ে দিয়ে গান শুনি নিজে নিজে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর আহ আর কি করা কি করা হয় আপনার মন খারাপ থাকলে মন খারাপ থাকলে ঘুরতে যাই বন্ধুদের বলি মন খারাপ থাকলে কোথায় ঘুরতে যাই বন্ধুদের বলি কারণ আমাদের এইটাই এখানে দুইটা seabeach আছে কখন বন্ধুদের সাথে চলে যাই আর না হয় বন্ধুর সাথে একসাথে আড্ডা দিই যাতে মনটা ভালো হয়ে যায় এরকমই হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হা হা এগুলো তো বিনোদনের অংশ আমাদের হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হা হা এগুলো তো বিনোদনের অংশ আমাদের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 আচ্ছা আচ্ছা বুজতে পেরেছি আপনাদের সন্দ্বীপে মানে এখানে কি কোন আহ হ হোটেল রিসোর্ট এগুলা কি কিছু আছে যদি কেও ঘুরতে যায় আপনাদের এখানে হ্যাঁ অবশ্যই আছে বাহির থেকে আমাদের এখানে আসে সন্দ্বীপে আমাদের সন্দ্বীপে আসে যেহেতু নদীমাতৃক বাংলাদেশ তারপর আমাদের নদী কাজের অনেক সুন্দর জায়গা আর কি আমার যখন মন নদীর দিকে যাই ঘুরে আসি ওই নৌকায় সবাই আড্ডা দিই আর আর না হয় বন্ধুরা মিলে সবাই যাই যাবার আগে খাবার নিয়ে যায় ঐখানে গল্প করি কথা বলি মজা করি তারপরে খানা গুলা খাই সন্ধ্যার সময় চলে আসি আর না হয় আমাদের বিশেষ করে বা কুরবানীর সময় যারা পড়াশোনা করে একটা থাকি সবাই চলে আসে তখন আমাদের ওই সময় গুলা আমরা একটা ball football বিভিন্ন খেলা করি এটা আমাদের

অবশ্যই আমি খেলা অনেক পছন্দ করি বিশেষ করে cricket খেলা টা খুবই পছন্দ cricket এবং badmintoncricket খেলাটা ছোটবেলায় প্রচুর খেলতাম যদি এখন আর খেলা হয় না ছোট বেলা প্রচুর cricket খেলতাম তাতেই একেবারে tournament যেটা বললেন যে এই যে cricket ঢাকা থেকে মানুষ গেলে আপনার tournament এর আয়োজন করে তাইতো cricket football এগুলা আচ্ছা আচ্ছা আচ্ছা তো আপনি cricket খেলা খেলেন তো cricket এ মানে আপনি কিয়ে balling batting কোনটা পছন্দ করেন বা কোনটা করেন বেশি আসলে আমার cricket তেমন পছন্দ না football ই বেশিপছন্দ কেন এমনি খেলি time pass করার জন্য কিন্তু football একটু বেশি খেলি আচ্ছা আচ্ছা খেলা হয় আচ্ছা মানে এরকম ধরেন club এর সাথে বা একটু কঠিন প্রতিপক্ষের সাথে এরকম কোনো খেলা টেলা আয়োজন করেছেন বা করে খেলে খেলেছেন আপনি

এইধার এইধারেই খেলা হবে এইরকমই খেলা হয় বা ওরকম এভাবে খেলি না আপনাদের বাড়ি তাই লোক থাকে না এলাকাতে লোক থাকে না কারণ যে পরিমান দিন আর মানুষের এর পর কেও আর আসে না ওই সময় গুলা তে আমাদের বাড়ি একটু উদ্দেক নেই সবাই মিলেই খেলবে সবাইমিলেই একটা দল বানাবে তিন-চারটা দল বানিয়ে টা tournament আয়োজন করা হয়

খুবি সুন্দর বলেছেন হ্যাঁ খুবি ঠিক বলেছেন এটা আসলে এটা আসলে আমাদের বিনোদনের জন্য খুবই ভালো শুধুমাত্র বিনোদন যে এ রকম না আমাদের শারীরিকভাবে যে ব্যায়াম বা পরিশ্রম যেটা বলা হয় সেটা আমরা যদি খেলাধুলার মাধ্যমে করে থাকি সেটা কিন্তু একটা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 picnic করা হয় বাড়ির নিচে যেমন হ্যাঁ picnic ওই সবাই মিলে একটা নতুন চুলা বানাবে এখানে সবাই মাইল রান্না করবে এইখানে সবাই নাচ গান করবে হয়তোবা গান চালাবে কেও নাচবে কেও গাইবে কিন্তু ওই সন্ধ্যার সময় সবাই চলে যাবে চুলা আছে উনুন না কী বলা হয় তো যাইহোক ওইটার মধ্যে রান্না করা হয় রান্না করা হয় কেও কেও নাসে কেও গায় কেও খায় দায় এটা হচ্ছে আমাদের অনেক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 এরপর মানে আসলে মানে এগুলা কি আপনাদের সবসময় করা হয় নাকি একটা নির্দিষ্ট করা হয় নাকি একটা নির্দিষ্ট ঋতুতে নাকি নির্দিষ্ট সময়ে করা হয় সারা বছর করা হয় কোনটা না এটা সারা বছর হয় না এটা আমাদের বিশেষ করে শীতকালে হয় শীতকালে যে আবহাওয়াটা ভালো পরিবেশটা ভালো থাকে যখন বৃষ্টি বাদলা থাকে না ওই সময় তে শীতকালে থাকে না আর সবাই বাহির থেকে তো শীতকালে বেশি হয় এটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ আর হলো গিয়ে আপনারা যখন খেলার আয়োজন করেন খেলার পাশাপাশি তো মনে হয় আরো কিছু কিছু যে মনে করেন দর্শক আসে বা তার এখানে মনে হয় মেলার মত একটা আবহ তৈরি হয় চারপাশে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 আর আপনাদের এখানে কি মেলা বা এরকম কিছু হয় যেমন শীতকালে অনেক মেলা হয় বা বৈশাখে মেলা হয় এররম কিছু কি আয়োজন হয় লগে শীতকালে মেলা হয় বিশেষ করে আমাদের এটা আমাদের এখানে হয় না but দিকে হয় আমাদের হিন্দুদের এখানে হয় কিন্তু এটা মেলা নয় মেলার মতোই বলে চলে এসেছে ওটাতেই এটা হিন্দুর আয়োজন করে আমাদের মধ্যে আয়োজন করে না এটা আচ্ছা আচ্ছা হিন্দুরা করে সেখানে কি মানে মানে সব ধরণের পণ্য বিক্রি হয় এরকম হ্যাঁ সব ধরনের পণ্য বিক্রি হয় বিশেষ করে খাবারই আচ্ছা আচ্ছা আপনারা তো ঘুরতে জাননা বন্ধু বান্ধব পরিবার নিয়ে একসঙ্গে ঘুরতে যান না

এবার বসন্তকালে কোনো আয়োজন হয়েছে আপনাদের বসন্ত বছরের শেষ শীতকাল হিসাবে না এরকম কোন আয়োজন করা হয় কবাডি খেলার আয়োজন করা হয় আর আপনার খেলার আয়োজন করা হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শ কথা বলার জন্য এবং বিনোদন সম্পর্কে যে কথাগুলো বলেছেন খুবই সুন্দর ছিল আমারা আসলে বিষয়গুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব ঠিক আছে রাখছি

আল্লাহাফেজ বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা চমৎকার topic নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে logical function বন্ধুরা logical এর ভিতরে অনেকগুলা জিনিস আছে তার ভিতরে অন্যতম হচ্ছে and এবং or function এটাকে nested হিসেবেই use করা হয় বন্ধুরা এই and এবং or এবং এই nested if এর ভিতরে use করা হয় সেটা আমি কয়েকটা project এর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো এই topic টার উপরে আমি দুইটা অথবা তিনটা tutorial তৈরী করবো আজকে হচ্ছে তার primary level বন্ধুরা সাথে আছি আমি আব্দুল্লাহ আল মামুন from মামুন academy কথা না বলে চলুন আমরা সরাসরি project এ welcome back বন্ধুরা আপনারা এখানে যে project গুলো দেখতে পাচ্ছেন আজকে হয়তো আমি একটা অথবা দুইটা project দেখাবো পরবর্তী তে যে আর একটা অথবা দুইটা tutorial হবে সেখানে আমি এই project file গুলো নিয়ে আলোচনা করবো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 then এইযে পাঁচ number file এখানে অনেক advance level এর কাজ আছে এই জিনিসগুলা আপনাদের আপনারা হয়তোবা জানেন অথবা কেউ কেউ জানেন না but যে জানেন তার জন্য হয়তোবা এটা বিরক্ত মনে হতে পারে সে video টা skip করতে পারেন

এরকম আমরা অনেকসময় বলে থাকি but সেটা কিভাবে বাস্তবে apply করতে হয় এই জিনিসটা আমরা অনেকেই জানি না বন্ধুরা আজকে আমি এই total apply জিনিষটা কিভাবে করবেন এটা totally আলোচনা করার চেষ্টা করবো যেই কথা টা আমি বরাবর বলে থাকি যে যদি youtube এ আপনি যদি কোনো tutorial বা কোনো কাজ শিখতে চান প্রথমে আপনাকে যে জিনিষটা লাগবে সেটা হচ্ছে আপনার ধর্য্য এবং দ্বিতীয় হচ্ছে আপনার MB এই দুইটা যদি আপনার থাকে তাহলে আপনি সব কিছুই শিখতে পারবেন প্রথমেই request করবো যে video টি টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকুন otherwise আপনি কিন্তু কোনো skip করলে সে জিনিসটা কিন্তু বুজতে পারবেন না বন্ধুরা প্রথমে আমি যে জিনিষটা দেখাবো সেটা হচ্ছে একেবারে basic যে logical test এই জিনিসটা তাহলে চলুন আমরা শুরু করি বন্ধুরা এখানে আমরা logic টা দেখার জন্য যদি আমরা type করি equal এই value টা greater than equal যদি eighty হয় that means এই value টা greater than eighty কিনা আমি যদি enter দেই তাহলে দেখেন true that means এই যে value টা আছে এটা eighty এর চেয়ে বড়ো এই value টা eighty এর চেয়ে বড়ো সেই কারণে এখানে এসেছে true আর এই যে value টা এই value টা eighty এর চেয়ে ছোট যেই জন্য এখানে আসছে হচ্ছে false true logical function এ true কে use করা হয় মানে এখানে sign করা হয় one দিয়ে আর false কে করা হয় শূন্য দিয়ে that means যদি কোথাও আমাদের true হয় তার মানে সেটার value হচ্ছে one আর যদি কোথাও false হয় তার মানে সেটার value হচ্ছে শূন্য শূন্য দিয়ে হচ্ছে false one দিয়ে হচ্ছে true mark করা হয় তাহলে বন্ধুরা আমরা সিম্পল যে একটা logical test কিভাবে গঠিত হয় সেই জিনিষটা আমরা দেখে ফেললাম that means এই যে value গুলো এখানে true হচ্ছে false হচ্ছে true হচ্ছে false হচ্ছে বন্ধুরা দ্বিতীয় যে project টা সাজানো আছে সেটা যদি আমি আপনাদেরকে একটু আহ একটু বুঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে suppose আপনি একটা bank account করতে গেলেন okay এখন একটা bank বললো আপনার NID লাগবে এবং birth certificate লাগবে এবং driving license লাগবে যদি আপনার এই তিনটা জিনিস থাকে তাহলে আপনি elegible আরেকটা bank এ যাওয়ার পরে আপনাকে বলতে পারে হয়তোবা NID অথবা birth certificate অথবা driving license তিনটার যেকোনো একটা হলেই চলবে অথবা কোনো bank বলতে পারে আপনার NID লাগবে এবং সাথে birth certificate অথবা driving license এই জিনিসগুলো আপনি কিভাবে করবেন এটা আমি দ্বিতীয় project এ দেখাবো তাহলে বন্ধুরা প্রথম project টা আমরা শুরু করি and দিয়ে আহ না আচ্ছা এই project টাই শুরু করি okay আমরা শুরু করবো কি দিয়ে বন্ধুরা equal and and মানে হচ্ছে এবং এবং এর পরে এখানে আমাদের যে প্রথম যে logic টা আসছে সেটা হচ্ছে logical one that means

যতটা logic দিবো ততটা নাইলে আমার type করতে হবে তার মানে কি এই value টা যেটা আমি দিয়েছি বন্ধুরা ভালো করে একটু খেয়াল করবেন যে এখানে equal and এই value টা সমানসমান যদি equal যদি yes হয় then comma then হচ্ছে second condition বন্ধুরা এখানে logic one logic two logic three এভাবে আপনি দুইশ পঞ্চান্নটা logic আপনি এখানে এই

তাহলে সে account করতে পারবে এটা হচ্ছে and and মানে হচ্ছে এবং এবং এবং এবং এইটা আপনার লাগবে এইটাও লাগবে এইটাও লাগবে এইটাও লাগবে এটা হচ্ছে and আর or যেটা সেটা আমি একটু পরে বুঝাচ্ছি তার পরবর্তীতে হচ্ছে এই cell এইটা সমানসমান যদি এটাও যদি yes হয় that means enter পরে গেলো ভুলক্রমে আমার equal এইটা সমানসমান যদি yes হয় then comma then হচ্ছে আমাদের তৃতীয় যে logic that means third logic এই logic টা এইটা সমান যদি yes হয় that means NID ও থাকতে হবে birth certificate ও থাকতে হবে driving license ও থাকতে হবে তাহলে তুমি হবে true that means তুমি হবা eligible এই eligible টা কিভাবে এখানে লেখাবেন এটা আমি একটু পরে আসতেছি that means বন্ধুরা এই যে আব্দুল্লা ছালে এবং এখানে যে নামগুলা আপনারা দেখতে পারছেন এগুলা হচ্ছে যারা আমার আগের vdeio তে যারা comments করে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

that means এই যেই লোকের সবগুলোই থাকবে তারই শুধু account হবে এই লোকের সবগুলো আছে account হবে এরপর হচ্ছে এই লোকের সবগুলো আছে account হবে বাকি যাহা আছে সেগুলার account হবে না তার মানে অর্থ টা দাঁড়ালো কি বন্ধুরা আমরা and function দিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে and মানে হচ্ছে এবং এইটাও থাকতে হবে এইটাও থাকতে হবে এটাও থাকতে হবে যে condition গুলা দেয়া থাকবে সবগুলাই থাকতে হবে এটাই হচ্ছে and function এর condition and function type করার ক্ষেত্রে আপনারা ভালো করে একটু খেয়াল করবেন logic গুলা কিন্তু প্রত্যেক টা logic কিন্তু আপনার fulfill করতে হবে যেমন কি এই value টা equal যদি yes হয় এইটা যদি yes হয় then হচ্ছে comma then আবার হচ্ছে second logic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 আপনার logic গুলো পূরণ হয়ে যাচ্ছে বন্ধুরা আমাদের and এর কাজটা complete এখন এটাকে আমরা if function এ কিভাবে নিয়ে আসতে পারি if function এ বন্ধুরা নিয়ে আসবো আমরা এভাবে okay এই value টা তাই তো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 এই value টা equal যদি yes হয় comma এই value টা equal যদি yes হয় then আমার bracket close that means আমার and এর কাজ শেষ বন্ধুরা আমি একটু শুরু থেকে আবার দেখাচ্ছি আপনাদেরকে তাহলে আপনি আরেকটু ভালো ভাবে বুঝতে পারবেন এখানে হচ্ছে আমরা কি করবো and okay এই value টা equal control V okay then হচ্ছে আমার এই value টা then হচ্ছে equal control V then হচ্ছে হচ্ছে আমার এই value টা equal control V that means আমার yes এর কাজ শেষ logic এর কাজ শেষ এবার এটাকে কি করবো আমরা if function এর ভিতরে এটাকে pocket এর ভিতরে ঢুকাবো যদি এইটা হয়ে থাকে that means যদি এইটা এইটা logic হয়ে গেলো আমাদের then হচ্ছে comma এই value টা সবগুলোই যদি yes হয় that means এই যে value is to যদি total টা yes হয় তাহলে হবে কি eligible আমি bracket এ লিখে দিলাম হচ্ছেনা আসলে আমার এই laptop টা আরেকজন এর laptop যেজন্য আসলে এটার সাথে আমি পরিচিত না যেজন্য আমার বারবার ভুল হচ্ছে আপনাদের ধার করে আসলে কাজ শিখাচ্ছি যদি এইটা হয় তাহলে সে eligible আর যদি না হয় তাহলে সে এটা blank থাকবে বন্ধুরা যেখানে আমার if function এর একটা tutorial দিয়েছিলাম সেখানে এই বিষয় গুলা A to Z আলোচনা করা হয়েছে if function এর উপর মোটামুটি এক dozen tutorial দেয়া হয়েছে তারপরেওআমি চিন্তা করলাম যে আমার কাছে মনে হয়েছে যে আপনারা এই জিনিষটা বুঝতে পারেন নি তো বন্ধুরা আমরা এখন এখানে enter দিলাম এই কারণে আপনাদের এই project টা নতুন করে আবার করানো হচ্ছে eligible তার মানে ওনার সমস্ত এই লোকের account করতে পারবে সে দ্বিতীয়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 তাহলে সে account করার জন্য eligible that means এটাও থাকতে হবে এটাও থাকতে হবে এটাও থাকতে হবে এইটাই হচ্ছে এই and function এর একটা চমৎকার জিনিস বন্ধুরা এখন এইটাকে যদি আমরা or এ নিয়ে যাই or এ same জিনিস just আপনাদেরকে আমি এখানে আহ আচ্ছা এখানে করলাম হচ্ছে আমরা and দিয়ে okay এবার এখানে আমরা eligible এর এখানে আরেকটা ঘর নিয়ে আসি যে এখানে আমরা or দিয়ে করবো okay